এর মদ্যে পিঙ্ক কাল ওরেঞ্জ ইয়োলো পিঙ্ক কালারের ওয়ালের মদ্যে স্টেপস্ লাগানি আসে তার নীচের মদ্যে আ--

এখানে সামনে চাইরটা দোকান আসে একটা কাপড়ের দোকান আসে একটা জুয়েলারিসের দোকান আসে।

ইটার মধ্যে উ পিছনে অনেকগুলা মানুষ আসে উপরে লাইট জ্বলে।

এখানে একটা শোরুম যেটার মদ্যে চাইরটা গাড়ি একটা কালা গাড়ি চাইরটা সাদা গাড়ি।

দরজা আসে জানলা আসে চাইরটা পিলার আছে উপরে টিনের সিলিং আছে একটা মানুষে গাড়ি ঠিক করে।

এটা একটা চশমা শোরুমের মতন অনেকগুলা এক সাইডে চশমা আসে স্ট্যান্ডে লাগানি।

সবে শাড়ি দিয়া মুখ ঢাকা আসে।

সামনে তিনটা ব্ল্যাকবোর্ড রাখা আসে যেটার মদ্যে অনেকগুলা কাগজ চিপকানি আসে।

এটা একটা উম গরের মতোন এটার সামনে অনেকগুলা বস্তা রাখা আস--

দোনোটার কালার ব্ল্যাক কালার একটা মহিলা হাঁটিয়া যার একটা ছেলেমানুষ সাইকেল চলাইয়া যার ।

দুই সাইডে জঙ্গল আসে আর দূরে একটা অ্য মানুষ হাঁটিয়া যার অর--

আকাশ নীল কালারের দূরের গাসগুলা আসে লো--

ফ্যান লাগানি আসে চিয়ার আসে দুইজন মানুষ আসে অনেকগুলা লাইট জ্বলানিত আসে নীসে কার্পেট পাতানি আসে রেড গ্রিন ওয়াইট ।

দুইজন মানুষ আসে লাইট জ্বলে ফ্যান আসে।

যারা রেড কালার -এর প্যান্ট পরছে যারা অ রে অরেঞ্জ কালার -এর জ্যাকেট লাগাইছে তারা অনেকটা হেলমেট লাগাইসে।